স্কুলের সামনে একটা মাঠ আছে যেখানে বাচ্চারা খেলাধুলা করে।

তিনটা নৌকা আছে আর অনেকগুলো মানুষ পুরুষ এবং মহিলা উভয়ই অ্যা ফটো টি দিনের বেলা নেওয়া হয়েছে।

শুয়ের বিভিন্ন সামগ্রী পাওয়া যায় যেমন শুয়ের শুয়ের ব্যবহৃ শুয়ে শু জুতায় ব্যবহৃত যে লেদার হয় এ্যা এই লেদারটি পাওয়া যায় এখানে।

গরের বারাইনদাটা এ জানলা দিয়ে জানলা দিয়ে ঢাকা।

আ কার্টুনের মতন রং করা হয়েছে।

ওপরের ছবিটিতে দেখা যাচ্ছে যে হ্যাঁ চারজন লোক এ্যা কাজ করে যাচ্ছে একটা বিল্ডিং বানানোর জন্য।

অ্যা হ্যাঁ এটা মন্দিরের না এটা বাড়ির ছবি হতে পারে ঠিক বলতে পারবোনা।

উপরের ছবিটি একটা স্কুল এর ছবি হতে পারে বা একটা বিল্ডিং এর ছবি হতে পারে।